ছবিতে গাছ গোলাপগুলো একটি পত্রে বা তোড়োতে সাজানো রয়েছে।

সাদা কালারের দুই তিনটি কার্টুনও লক্ষ্য করা যাচ্ছে।

এটি শান্ত পরিবেশ ইঙ্গিত তো দেয় ছবিতে আকাশ মেঘলা এবং দিনের আলো দেখা যাচ্ছে।

আর মানুষগুলো সম্ভবত কোনো দল বা পর্যক যারা বন ভ্রামণ বেরিয়েছে।

সাইটে -এ দুই তিনটা বাইক -ও লক্ষ করা যাচ্ছে।

ছবিতে একটি পার্কিং এলাকা লক্ষ করা যাচ্ছে যেখানে কয়েকটি গাড়ি পার্ক করা রয়েছে।

ওপরের সিলিংয়ে একটা সাদা কালারের ফ্যান ঝুলানো রয়েছে।

একটি জলাশয় বা নদী দেখা যাচ্ছে।

জলাশয়ের পাছে কিছু গাছপালা এবং ঝোপঝাড় লক্ষ করা যাচ্ছে।

দোকানের ভিতরে জুতা এবং অন্যান্য জিনিসপত্র দেখা যাচ্ছে।

দোকানের সামনে একটি মোটরসাইকেলের অংশ লক্ষ্য করা যাচ্ছে।

ছবিতে দুটি পুরোনো বাস দেখা যাচ্ছে যা সম্ভবত একটি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে।

বাস ইস্ট্যান্ড -এর পিছনে একটি পুরোনো বিল্ডিং দেখা যাচ্ছে।

ছবিতে দিনের আলো দেখা যাচ্ছে তবে শ্রেণীকক্ষটি কিছু অন্ধকারছন্ন ।

ছবিতে একটি বা অংশিক তৈরি ভবন দেখা যাচ্ছে।

গ্রেজ -এর মেসটি কংস্ট্রিং দিয়ে তৈরি এবং পরিষ্কার দেখাচ্ছে।